হ্যাঁ বলো কি খবর? আর খবর দিয়ে ভালো আছো তো? হ্যাঁ, এই চলে যাচ্ছে কোন রকমে তুমি বলো, কেমন আছো? এই আমাদের সেই ঠান্ডা জ্বর এসব জিনিস কেটে যাচ্ছে বুঝলে? আচ্ছা আচ্ছা আর তোমার বাড়ির সব বাড়ির খবর কি তোমার বউ কেমন আছে তোমার মেয়ে মা-বাবারা সব কেমন আছে? এখন ধরো মোটামুটি ভালই আছে মেয়ে তো ধরো আগের বার খুব ঠান্ডা লেগেছিল। আচ্ছা আচ্ছা দিয়ে ডাক্তার টাতার দেখিয়েছো তো নাকি কি না কি বলছো ওরকমই ছেড়ে দিয়েছো? না না ওরকম ছাড়ি কারণ ধরো ওই বাচ্চা ছেলে তো এখন ধরো ওই ধরো মায়ের সাথে একটু যদি রান্না করতে লাগছে তো ধরো জল ফল হাত দিচ্ছে তারপর পড়ছে না ঠান্ডা গরম পড়ছে দিয়ে। আচ্ছা যাই হোক তো দিয়ে বলো আর খবর সব কাজ কেমন চলছে তোমার? কাজ বলতে তো ওই দেখো এখন তো অফিস যাই না ঘরে করি ধরো এখন কি বলবো work from home আচ্ছা এখন work from home চলছে কেন করোনা থেকে কি এখনো work from home চলছে না তুমি মানে একদম করে নিজের কাছে করে নিয়েছো। না না, এখন মানে অফিসের management বলছে নাকি ঘরেই করো অফিস। আচ্ছা মানে management থেকে বলেছে তোমাকে বলা হয়েছে যে তুমি ইয়েতে কর আর কি মানে work from home করো তারপরে পরে হয়তো অফিসে যখন তখন ডাকতে পারে তাইতো? হ্যাঁ হ্যাঁ অফিসের কিছু staff যাচ্ছে ওরা ধরো অফিসের কাজগুলো করে দিচ্ছে এবং মানে আজও বাড়তি কাজ আমি ঘর থেকে করে দিই। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি যাক ভালই আছে বাড়িতে বসে কাজ করছ, বৌ ও থাকছে ছেলে মেয়ে মেয়েও থাকছে তারপর ধরো মা-বাবা আছেই সমস্ত রকমের সবকিছু, কোথাও যেতে আসতে হচ্ছে না। তাই সব থেকে অসুবিধা কি বলতো কাজ মাধ্যমে থাকলে এবং যে বাড়িতে থাকি টুকটাক কাজগুলো লেগে থাকে দেখবে। সেই সেই সেই একদম মানে কি বলবো যা বললে তুমি একদম point এর কথা তো এই বলছো কি আমি দেখো just মানে কিছুক্ষণ আগে ওই তোমার আমি আধঘন্টা বা আধাঘন্টা আগে just ফিরেছি জানো তো. তোমার ইয়ে থেকে একটা বিয়ে বাড়ি ছিল আমাদের তো বিয়ে বাড়িটা attend করলাম বিয়ে বাড়িটা attend করার পর তোমার দু চার দিন সময় ছিল হাতে তোভাবছিলাম যে না হয় একটু ঘুরে আসা হোক কোথা থেকে,

তারপরে দুর্গাপুরে একটা খুব সুন্দর মন্দির আছে জানো তো? খুব জাগ্রত মন্দির তো সেই মন্দির থেকে ঘুরে আসা এই করা সেই করা করতে করতে মানে সময়টা যাতে কতদিনে যে পেরিয়ে গেল বুঝতেই পেলাম না. ও দুর্গাপুরের মন্দির বলতে কিসের মন্দির ওটা? দুর্গাপুরের মন্দির বলতে মানে এই জিনিসটা জানো তো আমি জানতাম না যে দুর্গাপুরে এত সুন্দর একটা জাগ্রত মন্দির আছে কিছুদিন আগে ফেসবুক একটা ভিডিও দেখছিলাম। সেখানে দেখতে দেখতে দেখি সেই মা দুর্গা sorry মা দুর্গা বলছি ভুল করে বললাম মা কালীর একটা খুব সুন্দর জাগ্রত মন্দির আছে বলে নাকি, যে ওই খানে তোমার সমস্ত রকমের ইচ্ছে তুমি যে টুকু যা মানত করবে বা তোমার যা যা ইচ্ছা থাকে না কেন তোমার পূরণ হবেই হবে, ও তাহলে তো ওখানে একবার যেতেই হবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবে কেন যাবে না মানে কি বলবো অরে জায়গাটা না এত সুন্দর মানে তুমি মনে করবে যেনো কোন রাজপ্রাসাদ চলে এসেছ একটু পুরনো, মন্দিরটা মানে একটু বলতে নয় অনেকটাই পুরনো মন্দির তোমার পুরো মানে আগে কার দিনে যেমন রাজপ্রাসাদ কি হতো বাইরেটা তো যেমন মন্দির থাকতো পুরো জঙ্গল জঙ্গল ভাব, বাইরে কিলার মত সব পাথর গোজা মানে চারিদিক থেকে মনে হবে যেন তুমি কোন একটা পুরনো পুরনো যুগে চলে এসেছে কিন্তু যখন ঠাকুরের মন্দিরে ভেতরে ঢুকবে তোমার মানে মন খুশ হয়ে যাবে। ও তাহলে তুমি তো ওখানে গেছিলে আর পুজো ও দিয়েছিলেন। হ্যাঁ আমি তো পুজো ও দিয়ে এসেছি কি বলবো মানে এত সুন্দর যে মানে বলা যাবে না মানে কথা তো আমি বলে পারব না তুমি যদি যাও কোনদিন তাহলে তুমি বুঝতে পারবে কোনো সময় এ.

অবশ্যই যাবো কারণ তুমি যেটা বললে এবং সেখান থেকে ঘুরে আসা হবে এবং আমাদের একটা বেড়ানোর tour হয়ে যাবে ছোটখাটো, হ্যাঁ তারপর যেন ওইখানে মানে ঠিক আমার মনে পড়ছে না মানে ওইটা কি বলবো কালি ঠাকুরের একটা গল্প আছে মা মানে মা দুর্গার একজনের ইয়ে আছে বলে নাকি দুর্গাপুরে,